লিব্রিঅফিস Math এর এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা এই বিষয়গুলি শিখব সূত্র লেখার জন্য মার্ক আপ ভাষা এবং সূত্র সাজানো ফন্ট বিন্যাস ও স্পেসিং বা ফাঁক
পূর্ববর্তী টিউটোরিয়ালে আমরা মাথ ব্যবহৃত মার্কআপ ভাষার সাথে পরিচিত হয়েছি
এখন মার্কআপ ভাষা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক
প্রথমে একটি রাইটের নথি খোলা যাক এবং Writer এর মধ্যে থেকে মাথ অ্যাপ্লিকেশন চালানো যাক
যদি রাইটের ইতিমধ্যেই খোলা থাকে তাহলে উপরের ইনসার্ট menu ত়ে ক্লিক করুন এবং তারপর অবজেক্ট ক্লিক করুন
ফরমুলা নির্বাচন করুন
যদি রাইটের খোলা না থাকে তাহলে আপনি সেটি উইন্ডোজ স্টার্ট মেনু থেকে চালাতে পারেন
এলিমেন্টস উইন্ডো ব্যবহার করে খুব সহজে সুত্র লেখা যায়
সূত্র লেখার আরো দ্রুততর উপায় হল সূত্র সম্পদকে সরাসরি মার্ক আপ ভাষায় লেখা
কারণ একটি সূত্রকে আমরা ইংরাজি ভাষায় যেভাবে পড়ি একটি সূত্রের জন্য মার্ক আপ ভাষা তার অনুরূপ
উদাহরণস্বরূপ ৪ গুন ৩ লিখতে আমাদের সূত্র সম্পদকে শুধুমাত্র লিখতে হবে ৪ টাইমস ৩ পরবর্তী উদাহরণে যাবার আগে এখানে একটি ফাঁকা লাইন যোগ করা যাক
মার্ক আপ লিখুন নিউলাইন
লক্ষ্য করুন Writer এর ধূসর বাক্স এলাকায় একটি নতুন লাইন যুক্ত হয়েছে
লেখা যাক সোম মোরে এক্সাম্পল formulae নিউলাইন
পড়ার সুবিধার জন্য আমরা Enter কী একবার টিপছি
এবার লিখুন x গ্রেটের থান ইকুয়াল টো ই
এখানে আমরা সূত্রটির নম্বর দেবো
তাহলে লেখা যাক 1
x গ্রেটের থান ইকুয়াল টো y নিউ line
এন্টার টিপুন
লক্ষ্য করুন Writer এ ধূসর বাক্সটি পরিবর্তিত হয়েছে এবং সেটির বিষয়বস্তু কেন্দ্রে চলে এসেছে
এরপর লেখা যাক a সূচক ২ মার্ক আপ হল a উপরের দিকে মুখ করা অ্যারো ১০ নিউ লাইন
এন্টার টিপুন
Writer এ ধূসর বাক্সে গাণিতিক চিহ্নটি লক্ষ্য করুন
এখন লেখা যাক ১৬ এর বর্গমূল সমান চিহ্ন ৪ লিখুন 3
স্ক্যুর্ট দ্বিতীয় বন্ধনীর মধ্যে লিখুন 16 সমান চিহ্ন ৪ নিউ লাইন
এন্টার টিপুন
Writer এ ধূসর বাক্সতে সূত্র টি লক্ষ্য করুন
ঠিককাছে এখন a নিম্নলিখিত n এর জন্য একটি যোগফলের সুত্র লেখা যাক যেটি বোঝাবে a নিম্নলিখিত ১ a নিম্নলিখিত ২ এরকম করে a নিম্নলিখিত n পর্যন্ত যোগফল
মার্ক আপ লিখুন 4
সুম a আন্ডারস্কোর n নিউ লাইন
এন্টার টিপুন
এখন একটি ফাংশন এর সাথে সমকলন লেখা যাক
সমকলন f x d x লিখতে মার্ক আপ হল 5 ইন্ট এফএক্স ডিএক্স নিউলাইন
রাইটের এলাকায় সমকলন চিহ্নটি লক্ষ্য করুন
এখন আমাদের কাজটিকে সংরক্ষণ করে নেওয়া যাক
উপরের ফাইল মেনুতে যান সেভ ক্লিক করুন
এই নথিটির নাম দিন ম্যাথেক্সাম্পল1
এখন শেখা যাক আমাদের লেখা সূত্রটিকে কিভাবে সাজানো যায়
লক্ষ্য করুন এগুলি সবকটি কেন্দ্রে বিন্যস্ত এবং এগুলির মাঝে অনেক ফাঁক রয়েছে
আমরা উপরের ফরম্যাট মেনু ব্যবহার করে এগুলিকে বিভিন্নভাবে সাজাতে পারি
প্রথমে সবকটি সূত্রকে বামদিকে বিন্যস্ত করা যাক
এরজন্য প্রথমে ফরম্যাট মেনু ত়ে ক্লিক করুন এবং অ্যালিগ্নমেন্ট নির্বাচন করুন
নতুন উইন্ডোতে লেফ্ট বিকল্প বেছে নিন এবং ওক বাটনে ক্লিক করুন
লক্ষ্য করুন সূত্রটি এখন বামদিকে বিন্যস্ত হয়ে গেছে
আমরা ফরম্যাট মেনু থেকে ফন্টস বিকল্প ব্যবহার করে স্টাইল বা শৈলী পরিবর্তন করতে পারি
বিভিন্ন বিভাগ গুলি লক্ষ্য করুন আপনি ভেরিয়েবলের জন্য একপ্রকার ফাংশন এর জন্য আরেক প্রকার সংখ্যা এবং টেক্সট এর জন্য অন্য আরেক ধরনের ফন্ট ধার্য করতে পারেন
ফন্ট শৈলী পরিবর্তন করতে মডিফাই বাটনে ক্লিক করুন এবং ভ্যারিয়েবলস বিভাগ নির্বাচন করুন
তালিকা থেকে এরিয়াল ব্ল্যাক বেছে নিন এবং ওক বাটনে ক্লিক করুন
এবার এই ফন্ট টি সংরক্ষণ করতে এখানের ওক বাটনে ক্লিক করুন
লক্ষ্য করুন Writer এ ধূসর বাক্সে ফন্ট পরিবর্তন হয়ে গেছে
সূত্রের ফন্ট সাইজ বাড়াতে ফরম্যাট মেনু ত়ে যান এবং ফন্ট সাইজ ক্লিক করুন
বাসে সাইজ বাড়িয়ে 18 পয়েন্ট করুন
OK ত়ে ক্লিক করুন
আমরা অন্যান্য বিভাগ যেমন লেখা বা সূচী বা অপারেটর গুলির আপেক্ষিক সাইজ বা আকার পরিবর্তন করতে পারি
আমরা ডিফল্ট বাটন ব্যবহার করে আমরা ফন্টের যা যা পরিবর্তন করেছি সব বাতিল করতে পারি
লক্ষ্য করুন সুত্রে ফন্টের সাইজ পরিবর্তন হয়ে গেছে
এরপর সূত্র গুলিতে ফাঁক এর পরিবর্তন করা যাক
ফরম্যাট মেনু ত়ে ক্লিক করুন এবং স্পেসিং বেছে নিন
স্পেসিং লাইন স্পেসিং এবং রুট স্পেসিং প্রত্যেক টিকেই ২০ শতাংশ করে দিন
কোনো একটি স্পেসিং প্রকারে ক্লিক করলে কেন্দ্রের ছবিতে সেই স্পেসিং প্রকারের অবস্থান দেখা যাচ্ছে
এবার আপনারা বিভিন্ন বিভাগ থেকে spacing এর প্রকার নির্বাচন করতে পারেন
এটি করার জন্য ক্যাটেগরি বাটন টি ক্লিক করুন
অথবা ডিফল্ট বাটন ব্যবহার করে সব পরিবর্তন বাতিল করতে পারেন
এখন ওক বাটনে ক্লিক করুন
লক্ষ্য করুন Writer এ ধূসর বাক্সতে স্পেসিং বা ফাঁক পরিবর্তন হয়ে গেছে
এলিমেন্টস উইন্ডোত়ে আরো অনেক ফরম্যাট আছে
ভিউ মেনু থেকে এলিমেন্টস উইন্ডো খুলুন
ক্যাটেগরিস বিভাগের দ্বিতীয় সারির শেষ আইকন এ ক্লিক করুন
টুলের ডগায় লেখা আছে ফরম্যাটস
এখানে আমরা সাবস্ক্রিপ্টস ও superscripts এর অবস্থান বিন্যাস ম্যাট্রিক্স নতুন লাইন এবং ফাঁক নির্বাচন করতে পারি
পঞ্চম উদাহরণে ৫ সংখ্যার পরে একটি দীর্ঘ ফাঁক যোগ করা যাক
৫ এর পরে ক্লিক করুন
তারপর এলিমেন্টস থেকে ক্লিক করুন ফরম্যাটসগট লং গ্যাপ দীর্ঘ ফাঁকের জন্য মার্ক আপ হল টিল্ডে অক্ষর
এবং একটি ছোট ফাঁকের জন্য সেটি হল তিরাই অক্ষর
৫ সংখ্যার পরের নতুন শূন্যস্থান টি লক্ষ্য করুন
তাহলে সূত্রগুলি সাজানোর অনেক উপায় আছে
Math এর সবকটি ফরম্যাটিং বিকল্প সম্পর্কে জানার চেষ্টা করুন
এখন আপনাদের জন্য একটি অনুশীলনী আছে
রাইটের উইন্ডোত়ে মার্ক আপ ব্যবহার করে সূত্রগুলি লিখুন
প্রয়োজন হলে এলিমেন্টস উইন্ডো ব্যবহার করবেন
২ সূচক X এর সমষ্টিনির্ণয়
সাইন সূচক x এবং কস সূচক x এর সমষ্টি ১ এলিমেন্টস উইন্ডোর ফাংশনস বিভাগ ব্যবহার করুন এই স্লাইড এর পরবর্তী অংশ
১ থেকে n পর্যন্ত x এর সমষ্টি
অপারেটরসহ বিভাগ ব্যবহার করে সমষ্টিনির্ণয় এর সীমা ধার্য করুন
ফন্ট পরিবর্তন করে এরিয়াল এবং সাইজ ১৮ পয়েন্ট করুন
এবং চিহ্নগুলির মধ্যে আরো ফাঁক দিন
এখানেই লিব্রিঅফিস Math এর মার্ক আপ ভাষা এবং সূত্র সাজানো সংক্রান্ত এই টিউটোরিয়াল টি সমাপ্ত হল
সারসংক্ষেপে আমরা শিখেছি সূত্র লেখার জন্য মার্ক আপ ভাষা এবং সূত্র সাজানো160 ফন্ট বিন্যাস এবং স্পেসিং বা ফাঁক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
এই প্রকল্প httpspoken tutorialorg দ্বারা পরিচালিত হয়
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য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
এই টিউটোরিয়াল এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ
শুভবিদায়